এবং একটা সাইকেল আছে যে সাইকেলে একটা আকাশী কালারের বোতল বাধা আছে।

এটা একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক এর সামনে অনেক লোক জন দেখা যাচ্ছে অনেক বাইক দেখা যাচ্ছে উমম অনেকে ফোন করছে।